আলাদাই মজা। আর পাহাড়ের সৌন্দর্য তো আর কোন কথাই নেই। সেই পাহাড়ের মধ্যে ভোরবেলার সৌন্দর্য বা বিকেলবেলার এমনকি রাত্রে, ওখানকার ভিউ গুলো তো খুবই সুন্দর হয়। এবং তবে আমারও বিচ ঘুরতে যাওয়ার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে গ্রিসে। গ্রিসের বিচ গুলো আমার খুবই আহ সুন্দর লাগে। এবং ওখানকার যা ভাইভ সেটা আমার খুব ভালো লাগে। তো আমার ওখানে একটুখানি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। যা বলেছিস ঘুরতে যেতে তো সবারই ইচ্ছে করে নানা রকম নানা জায়গায়। আমারও যেরকম আগে আগেই আমি কল্যাণকে আমার পাহাড় ঘুরতে খুব ভালো লাগে। পাহাড় আমায় আলাদাভাবে টানে। কিন্তু এবার দেখ সব সময় আর্থিক সমস্যা আর্থিক

আহ কাছেপিঠে আছে দূরে আছে কিন্তু অবশ্যই পাহাড়ের থেকে অনেক কাছে ধর দীঘা হয়ে গেল কলকাতা থেকে বা পুরি হয়ে গেল। এইসব জায়গায় ঘুরতে যেতেও খারাপ লাগেনা। কিন্তু বন্ধুদের সাথে সেই একই কথা যে, বন্ধুদের সাথে ঘুরতে কার না ভালো লাগে? একবার আমি আমি আমি অনেক ছোটবেলায় একবার দুবার পুরী গেছিলাম মা বাবার সাথে। ইভেন আহ দিঘাতেও অনেক চার পাঁচ বার গেছিলাম ছোটবেলা থেকে। খুব ভালো লাগতো আমার। ফ্যামিলির সাথে ঘুরতে ফ্যামিলির সাথে ঘুরতেও খারাপ লাগতো না। কারণ আহ সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে গেলে তুই একটা আলাদা কেয়ার পাবি। আর যদি বন্ধুদের সাথে যাস তাহলে একটা আলাদা রকম মহল পাবি। দুটোর আলাদা আলাদা মহল এবং সৌন্দর্য। দু দুটো দুটোর গুরুত্ব আলাদা। ফ্যামিলির সাথে আগে যখন যেতাম আহ কিছু কিছু না কিছু চাইতে হতো না, নিজের থেকেই সব দিয়ে দিত আগে থেকেই ঘুরতে গেলে। এই পছন্দ হচ্ছে ওই পছন্দ হচ্ছে নানা রকমের জিনিস। সেটা কার না ভালো লাগে। কিন্তু বন্ধুদের সাথে গেলে ইয়ার্কি, ছ্যাবলামো, কিন্তু নিজেরটা নিজে করতে হবে এমন না যে করে দেবে মা বাবার মতন। এটাই একটা সমস্যা। এবার সেই তুলনায় দূরে দূরেই যেতে হবে এরকম ব্যাপার না বন্ধুদের সাথে ঘোরার জন্য পাশে কোথাও যেতে পারি। যেরকম পাড়ায় পাড়ায় একটা চায়ের দোকান আছে। কোন ধর কোনদিন বন্ধু বললো যে চ আজকে একটু চা খেয়ে আসি। সেই পাড়ায় পাড়ার চায়ের দোকানে গিয়ে

এমন না যে পাহাড় বা সমুদ্রেই যেতে হবে। সে আমরা এখানে পাড়াতেও ঘুরতে পারি। কিন্তু আলা সেটা আলাদা ব্যাপার যে, আমার ঘুরতে যেতে ভালো লাগে স্টিল আমি বাড়িতেই বস থাকি ওটার কিছু করার নেই। কিন্তু ওই আর কি খুব ল্যাদ লাগে একেক সময় বেরোতে। কিন্তু ঘুরতে যেতে কার ভালো লাগে? ঘুরতে তো যেতে ভালোই লাগে। বন্ধুদের সাথে ঘুরি বা ফ্যামিলির সাথে ঘুরি। যা বলেছিস এটা একদম ঠিকই। ফ্যামিলির সাথে ঘোরা বা বন্ধুদের সাথে ঘোরা দুটো মধ্যে দুটো দুটো দিকে। বলতে পারিস দুটো দুদিক থেকে ইম্পরট্যান্ট। কিন্তু হ্যাঁ অবভিয়াসলি আমাদের এই বয়সে এসে আমাদের যখন কেউ বলবে যে কারে কোন দিকে ঘোরাটা প্রেফার করবি? আমি হয়তো অবভিয়াসলি বলবো যে, হ্যাঁ বন্ধুদের সাথে ঘুরতে যাব। কারণ একটা ওটা একটা আলাদাই একটু এন্টারটেইনমেন্ট হবে একটা সময় টা ভালো কাটবে, এটাই আর কি। তো সেই ঘুরতে যাওয়ার কথা বললে আপাতত বন্ধুদের সাথে এরকম কাছে পিঠে অনেক ঘুরেছি। আর একটা যেটা ঘোরার experience share করতে পারি, যেটা হচ্ছে পুরীতে গিয়েছিলাম। আমি তখন আহ একটু ছোট তখন আমি বয়সে সেই সময়ে গেছিলাম। তো ওখানে sea beach এ বসে ছিলাম সন্ধ্যেবেলায় খুব ভাল লাগছিল। হ্যাঁ এটা ঠিক যে, যদি মাউন্টেন আর সির মধ্যে কেউ আমাকে মানে তফাৎ করতে বলে যে, কোনটা বেশি ইম্পরট্যান্ট বা কোনটা খুব ভালো লাগবে? সেটা আমি অবভিয়াসলি আমিও বলবো পাহাড়। কারণ পাহাড়ের শান্তির সাথে কোন তুলনা হয় না এটা মানতেই হবে। কিন্তু হ্যাঁ সমুদ্রের পাড়েও যখন বসে ছিলাম পুরীতে গিয়ে ভালো লাগছিল সন্ধ্যেবেলাটা। আহ দেখতে ভাল লাগছিল সবকিছু। সকালবেলা যখন যেতাম আহ স্নান করতে সমুদ্রে, ভাল লাগছিল।

তো সেই কোনারক মন্দিরটা চোখের সামনে যখন দেখছি, মানে এত ভাল লেগেছিল কি বলবো? যে এটা কদিন আগে বইতে পড়েছি আমি বাবা মাকেও বলছিলাম যে, এটা জানো আমাদের বইতে ছিল? তো সেটা চোখের সামনে দেখছি খুব ভালো লাগছে। তার সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছিলাম। ওখানে একটা বড় চাকার মতো আছে তার সামনে ছবি তুলেছিলাম দাঁড়িয়ে। সেই ছবিগুলো এখনও রয়েছে মাঝে মাঝে খুলে দেখি খুব ভালো লাগে। মনে হয় যে আবার যদি যেতে পারি কখনো অবশ্যই নিশ্চয়ই যাবো। তো আহ আর যেটা কি সবসময় যে দূরেই যেতে হবে এমন নয়। আমাদের একটা আর্থিক সমস্যা অবভিয়াসলি থাকে যে, যার জন্য আমরা ইচ্ছা থাকলেও যে মনে হয় যে যদি ট্রাভেলিংয়ের কথা মন থেকে ইচ্ছা হয়, হ্যাঁ যেন জম্মু-কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি সব কটা জায়গাযই যেন ঘুরতে ইচ্ছা করে। কিন্তু হ্যাঁ বললে তো আর সবকিছু হয় না, অবভিয়াসলি একটা আর্থিক সমস্যা থেকে যায়। তো সেই আর্থিক সমস্যা সামলেও আমরা চেষ্টা করি যতটা সম্ভব ঘোরার আর কি। তো সেই জন্য সব সময় দূরের দিকে না হলেও আমরা কাছে পিঠে ঘুরতে পারি বন্ধুদের সাথে হোক। আর বন্ধুদের সাথে অবভিয়াসলি বেশি সাজেস্ট করব কারণ ওরা একটা আলাদা সত্যিই সৌন্দর্য আছে যেটা বারবারই বলবো। আহ তো সেই জন্য সে বন্ধুদের সাথে হোক কিংবা ফ্যামিলির সাথে হোক কাছে পিঠে ঘুরি কিংবা দূরে ঘুরি ট্রাভেলিংটা সবসময়ই আমার খুব ভালো লাগে। আর এটা অবভিয়াসলি আ আমি জানি আমার মত সবারই ভালো লাগবে খুব। নাহ উম Hello হ্যা তোমার সিম এ টাওয়ার পাইনা ফোন কথা কাটাকাটা

বলছি যখন কাজ যখন হয়ে গেলো হম তো তো কোথাও মানে ঘুরতে বাইরও

এ ঘরের গোটা শুটকি আবার ঈদ এর আগে বানাবো ঈদ এর পরে এহ পুরান যে কাজ করে যাত্রী তো নাই

ওই আবার ওই এই এই ওই এতে পারেতো ওই আলেমপুরে

ওই সেই ইয়েটা মানে ওখানে কোথায়

ছকারের হ্যা গাড়ির ছকারের কাজ ওই আলমপুরের ঐখানে হ্যা কি কাজ আছে ঠিকানা যদি নাও সেখানে ঠিকানায় যেতে পারবো, কোথায় হয় আন্দাজি কী করে খুুঁজবো বলতো? আরে